একদম শেষমেশ সকালবেলা সবাই গেছে তো এটাই বোঝা যায় যে খুব ভালো করে একদম পুঁই শাক দিয়ে কিছু একটা করসে এটাই ।

খুব যিশুর মন্দির আর যেখানে হয় আর কি প্রত্যেকটা জাতির যেমন একজন ভগবান থাকেন তেমন একজন মানে।

সুন্দর জায়গা আর কি খুব আনন্দদায়ক খুব ফুর্তি করা যায় সেখানে খুব সবাই বন্ধুবান্ধব মিলে আড্ডা দেওয়ার জাগা মানে আড্ডা দিই আমরা সেরকম কিছু একটা ।

খালা হবে আর কি নতুন ঘর যাকে বলে।

যেমন খুব ফাঁকা ফাঁকা। কিন্তু এটা শহর বোঝাচ্ছে আর কি শহর দোতলা বাড়িঘর যেরকম দেখা যায় ঠিক সেরকমই কিছু একটা সুন্দর মনোরম পরিবেশ ।

বা হয় না কখনো কোথাও গেলে মানে হসপিটাল এ যেরকম থাকে অনুসন্ধান বা এনকোয়েরি ঠিক সেরকমই কিছু।

এটা মনে হচ্ছে কোন ইস্কুল বা হয়তো কোন কলেজ ।

এটাও একটা শহর বা কোনো একটা এরকম মনে হচ্ছে একটা আহ --